আমি এখানে একটি জায়গা দেখতে পাচ্ছি জায়গাটির মধ্যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

দোকানটির মধ্যে টায়ারগুলি সাজানো রয়েছে দোকানটির বাইরে একটি পোস্টার লাগানো রয়েছে।

অনেক গাড়ি ছাইকেল উম দেখতে পাচ্ছি।

হয়তো এনারা ক্রিকেট প্লেয়ার হতে পারে।

আশেপাশে অনেক অরণ্য রয়েছে সবুজ অরণ্যয় ঘেরা রয়েছে।

খুব সুন্দর করে টেবিল সাজানোও রয়েছে।

পেট্রোল পাম্প -টির মধ্যে অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে।

মন্দিরটি গ্রীল দিয়ে ঘেরা রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল -এর উপরে দুটো প্লেট রাখা রয়েছে।

আমি এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি বাড়ি অথবা ডাকবাংলা হতে পারে।

একটি সিঁড়ি এ অনেকগুলি সিঁড়ি দেখতে পাচ্ছি।

প্লাই কোম্পানি -টির আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে।

দোকানটির বাইরে একটি পোস্টার লাগানো রয়েসে সাইকেল ।

আমি এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি জায়গা দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি রোড দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি বাক্স দেখতে পাচ্ছি।

পাথরের উপরে একটি তাম্বু টানা রয়েছে।

রুম -টির ভিতরে অনেককিছু জিম করার জিনিস রয়েছে।